লাইট দিয়ে সাজানো হয়েছে ওভার ব্রিজটিকে।

ফুল দিয়ে সাজানো স্কিন কাপড় দিয়ে সাজানো আছে।

মন্ডি মন্দিরটিতে কার্পেট দিয়ে সাজানো আছে।

এটা একটা দুর্গা মন্ডপ যেখানে দুর্গা পূজা করা হয়।

সাদা রঙের তরল পদার্থ নিয়ে।

রং দিয়ে সাজানো বিল্ডিংটির মধ্যে দুটো ফ্ল্যাক্স লাগানো আছে বিল্ডিংটির সামনে একটি খালি জায়গা আছে যেখানে একটি

পুজো দিচ্ছে নদীর ওপর দিয়ে চলে গেছে একটি ওভার ব্রিজ যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে যারা স্নান করসে তাদের দৃশ্য দেখছে।

বিল্ডিংটি দেখতে বাদামি এবং সাদা কালারের হয়।

দোকানটি দেখতে অনেক সুন্দর একটি কম্পিউটার আছে দোকানটির মধ্যে।

এটা একটা মেইনলি জেরক্সের দোকান যার মধ্যে শুধু জেরক্স হয় অনেককিছু।

দোকানটা সাজানো আছে দোকানের উপরে লেখা আছে--

আধার প্রিন্ট ইস্কুল প্রজেক্ট ।

এটা একটা মুদি দোকান যেখানে অনেক--

এবং সাদা রঙ দিয়ে সাজানো আছে।

এখানে একটা উপরে করুণা প্যাথলজি ল্যাব আছে যেখানে অনেক কিছু টেস্ট টুস করা হয়।

এটা একটা মাঠ যার দুপাশে দুটো বড় বড় বিল্ডিং আছে।

সাইডে অনেকগুলি গাছ দিয়ে সাজানো মাঠটির উপর দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করছে।